ওইদিকে বাচ্চাদের খেলনার জিনিস রয়েছে।

এখানে মাঝখান দিয়ে একটি পাকা রাস্তা রয়েছে।

এটা দেখে বোঝা যাচ্ছে এটা একটি খেলার জায়গা।

ভিতরে অনেকগুলো ফুলের গাছ রয়েছে এবং ফুলগুলো ফুটছে লাল এবং হলদিয়া।

এখানে গাসগুলা খুব সুন্দর এবং সবুজ কালারের রয়েসে এবং পাশে অনেকগুলো বড় গাস রয়েসে।

এটা দেখে বোঝা যাচ্ছে এটা একটি রাস্তা।

দেখে বোঝা যাচ্ছে এটি একটি বিরিয়ানি দোকান।

এটা দেখেই বুঝা যাচ্ছে এটা একটি শিল্পী কাজে ব্যবহৃত হয়।

পিছনে জুতাগুলো খুব সুন্দর ভাবে সাজার রয়েসে।

সামনে একটি বাইক -এর শিসা দেখা যাচ্ছে।

এটা দেখে বোঝা যাচ্ছে এটা একটা মন্দির।

সামনে একটি আতরবাতি রাখা আছে।

দোকানের পাশে একটি মানুষ ফোন -এ কথা বলতেছে।

এইখানে দুইটি কার্টুন রয়েছে কার্টুনের উপরে মাস রয়েসে।

পাশে দুইটি বালিশ রয়েছে বালিশ দুইটির কভার সাদা লাগানো আছে।

এটা দেখে বোঝা যাচ্ছে এটা কোনও একটু মণ্ডপ হতে পারে এবং পাশ সামনে একটি চেয়া এ্যা একটি টেবিল রাখা আছে।